এখানে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টি কি সুন্দর--

যেখানে একটি ডাক্তার একটি পেশেন্ট বসে আছেন।

নিজের মতন কালার করছে আর--

গেট -টাও বন্ধ আছে কিছুক্ষণের জন্য আর বাস টাঙানো আছে আর কয়েকটা লোককেও দেখতে পাচ্ছি বাস -এর ভিতর।

বড় বড় টেবিল চেয়ার রাখা আছে একটা রুম - এর ভিতরে।

এখানে অনেক লোক যাতায়াত করছে বাড়ি আসছে নিজেদের কাজেও যাচ্ছে।

সুন্দর একটা ব্লুইস কালারের ঝর্ণা সামনে একটা বাচ্চা ছেলে বসে আছে সে--